গ্রিল দিয়ে বাউন্ডারির মতোন করা রয়েছে এবং সিঁড়ির।

এখানে একটি এক্সিস ব্যাঙ্ক এর এ.টি.এম. কে দেখানো হয়েছে যেখানে এক্সিস ব্যাঙ্ক এর একটি লোগো এবং লেখা রয়েছে ব্যানার এ এক্সিস ব্যাঙ্ক এবং।

একটি ল্যাম্প পোস্ট ও দেখা যাচ্ছে আর বাড়িটির বাইরে।

কিছু লোকজনকে দেখা যাচ্ছে আর একপাশে প্রচুর পিলার দেওয়া আছে।

এখানে বড় একটি গেস্ট হাউস কে দেখানো হয়েছে। যেটির লেখাটি একটি লাল রঙের ব্যানার এর মধ্যে দোকানের ওপরে।

প্যাকেটে প্যাকেটে প্রচুর গিফট দেওয়ার মতোন জিনিসপত্র দেখা যাচ্ছে। প্রেসার কুকার হটপট আয়রন ।

এসবরকম বিভিন্ন জিনিস এখানে দেখা যাচ্ছে আর উপর দিকে কিছু পেন্সিল বক্স পেন ভেতরে আরো জিনিস আছে।

এখানে একটি খোলা সবুজ মাঠকে দেখানো হয়েছে।

প্রচুর ঘরবাড়ি বহু গাছপালা ঘন --

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে। মাঠটিতে কিছু ছেলেকে সাদা সাদা ইউনিফর্ম পরে খেলতে দেখা যাচ্ছে।

এখানে একটি কোচিং সেন্টার এর দৃশ্যকে দেখানো হয়েছে।

নুড়ি বালি এসব গুলো দেখা যাচ্ছে। আর নদীটির মাঝেও একটি অংশে পাথর বালি --

আরেক পাশে আর একটি মেশিন ও আছ--

এখানে অনেকগুলি লিচু দেখা যাচ্ছে যেটি একটি থালার মধ্যে জল দিয়ে --

অনেক পাতা যুক্ত রয়েছে। কিছু লিচু সম্পূর্ণ লাল আবার কিছু লিচু --

কিছুটা অংশ হলদেটে ভাবও রয়েছে আর দুটো লিচুকে টাঙানো রয়েছে আর দুটো লিচু ওখানে রাখা রয়েছে।

এখানে দুটি খুব বড়বড় পাহাড় কে দেখা যাচ্ছে এবং।

কিছু জায়গায় মাঠে অনেক সবুজ সবুজ ঘাস রয়েছে। আবার কিছু জায়গা খালি রয়েছে। কিছু জায়গা দিয়ে রাস্তা তৈরী করা হয়েছে। একটি।

এর সামনে দু তিনটি টোটো দাঁড়িয়ে রয়েছে। একটি সাদা রঙের চারচাকা দাঁড়িয়ে রয়েছে আর সেখানে।

এবং একটি খুব বড় গাছ দেখা যাচ্ছে যেটি অনেকটা ঝোঁপের মতোন ও হয়ে রয়েছে।

সুইচ বোর্ড রয়েছে যেখানে একটি চার্জার কে লাগানো রয়েছে। আর পেছন দিকে।

একটি ঘর করা রয়েছে যার ওপরে কিছু কাপড় মনে হচ্ছে বিছানো রয়েছে। আর ভেতরে একটি লোক রয়েছে।

আর পাশে একটি ঠেলার চাকা দেখা যাচ্ছে আর আশেপাশে প্রচুর ঘন --

পার্পল কালারের টেবিল রয়েছে এবং টেবিল এর ওপর কিছু টিস্যু পেপার এবং আশেপাশে কিছু সুন্দর পেইন্টিংস আছে।

দেখা যাচ্ছে এবং ইঁট গুলি খুব সাধারণ ভাবে রঙ করেছেন।

আর এপাশে একটি লম্বা গাছ দেখা যাচ্ছে যেটি খুব বেশি বড় নয় আর --

এখানে একটি খাবার দেখানো হয়েছে যেটির ওপরে কিছুটা দই ধনেপাতা।

কালো রঙের প্লেট এর ওপরে দেওয়া রয়েছ। প্লেট টি খুব সুন্দর। গোল গোল ভাবে ডিসাইন করা রয়েছে এবং এটি একটি।

বেতের তৈরী কিছু একটি বিছানার মতো জিনিসে রেখে দেওয়া হয়েছে।

কিছু লাইট দেখা যাচ্ছে আর কিছু মানুষ দেখা যাচ্ছে ভেতরে। আর বাইরে রুমাল আছে।

দাঁড়িয়ে রয়েছে এবং অপরপ্রান্তে একটি বালির মতোন জায়গা দেখা যাচ্ছে। এবং এখানে --

কিছু দোকান রয়েছে এবং গ্রিল গুলি খুব সুন্দর ভাবে রঙ করা রয়েছে। আর বাইরে --

এবং ওনার হাতে একটি বীণা রয়েছে এবং একটি ছেলে --

এখানে একটা বাইক এর দৃশ্যকে দেখানো হয়েছে। যে বাইক টি সম্পূর্ণ খোলা রয়েছে। দুটি চাকা --

দেখা যাচ্ছে কিছু বালতি দেখা যাচ্ছে।

একটি জিন্স প্যান্ট পরে রয়েছে আর একটি গাঁদা ফুলের ছোট্ট একটা বাগানের মধ্যে ফুলের --

পেছন দিকে অনেক বড়বড় কিছু গাছপালা অনেক টাওয়ার ।

এখানে একটি খুব বড় নদীকে দেখানো হয়েছে যার ওপর দিকে একটি।

আর একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে যাওয়ার জন্য একটি ব্রীজ করা হয়েছে। যার নিচে --

আশেপাশে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে এবং নদীর স্রোত এখানে প্রচুর বেশি সেটি দেখা যাচ্ছে আর ওপরে একটি ব্রীজ রয়েছে।